এখানে মানুষেরা এসে বই পড়তে পারে বই ভাড়া নিয়ে যেতে পারে কিংবা বই কিনতেও পারে। এরম ধরনের--

ফটো -তে মালা চড়াতে ব্যাবহার করা হয়।

সে জিনিসগুলো কিনে নিয়ে যেতে পারে।

ব্রেড থেকে শুরু করে কনফ্লেক্স শ্যাম্পু সাবান ইত্যাদি |

জিম -এ গেলে শুধুমাত্র দেহ না মনও সুস্থ থাকে।